ছবিতে একটি বড় বাঁধাকপির ক্ষেত দেখা যাচ্ছে।

নদীর পানি শান্ত এবং এর পেছনের আকাশে মেঘের ছায়া দেখা যাচ্ছে।

প্রতিটি বাইক দেখতে খুবই আকর্ষণীয় এবং আধুনিক স্টাইলের।

জানালার পাশে রাখা বাইকগুলোতে সূর্যের আলো পড়েছে।

আমরা দেখতে পারছি দোকানের সামনে অনেক ধরনের পণ্য সাজানো আছে।

সাদা রঙ্গের একটি গাড়ি দোকানের পাশে দাঁড়িয়ে আছে।

এটি একটি নির্মাণাধীন ভবনের দৃশ্য।

পরিবেশটি একটি নির্মাণ স্টল বলে মনে হচ্ছে।